জল আছে |জল গুলো আছে সেগুলো জল গুলো কোন মেশিন দিয়ে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে | খোয়া আছে সামনে ঠিক আছে |একটা লোক দেখতে পাচ্ছি আমি বসে আছে ড্রাম --|

এ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম আছে পেট্রোল পামে একটা বাইক দাড়িঁনে দাঁড়ানো আছে এবং--

হয়তো তেল উম ভরার উদ্দেশ্য কারেন্ট -এর তার দেখতে পাচ্ছি | পোস্টার লাগানো আছে পাঁচ করোর একটা মহিলা বসে আছে পোস্টার -এ আর নরেন্দ্র মোদি আছে | এবং একটা লোক--